হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে no issues ঠিক আছে ভালো থাকিস হ্যাঁ হ্যাঁ একদম নিশ্চয় নিশ্চয় বাবা তো ওখানে যাবো আর তোর সাথে দেখা করবো না এটা হয় কখনো হতেই পারে না নিশ্চয় চললাম তাইলে টাটা good night কেমন

Hello হ্যাঁ। বল মুন্নি কেমন আছিস? আমি ভালো আছি। তুমি ভালো আছো?

হ্যাঁ বাড়িতে সবাই ভালো আছে। তা বলছি তোর পড়াশোনার খবর কতদূর? কি করছিস এখন? বা কোথায় ভর্তি হলি? পড়াশোনা এখনো ভর্তি হয়নি আমি একটু মানে হুম যেটা পড়ছিলাম সেটাই তো এখনো complete হয়নি হ্যা ওটাই পড়ছি আর ভাবছি ওটা পড়ার পরে একটু তোমার। wait করবো। এহহ একটু অন্য কিছু line এ একবার চেষ্টা করবো দিয়ে তোমার নাহলে তো বা- BTECH আছে BTECH এ পড়বো তখন. হ্যাঁ দেখ সেটা ভালো অন্য কিছুর দিকে দেখ যদি কিছু পাস। এই সময় মানে অন্য একটা কাজ বা কিছু যদি জোগাড় করতে পারিস তাহলে কাকুর হাতে হাতে একটু সাহায্য হবে আর কি! হ্যাঁ সেটাই। ওটা একটু চেষ্টা করবো চাকরি টাকরির দিকে গিয়ে যদি এবার না হয় হলে তো খুব ভালো এবার যদি না হয় তাহলে অন্য দিকে মানে আবার পড়াশোনাতেই যেতে হবে।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

সেটা তো অবশই কষ্ট করে যে ফলটা পাওয়া যায় সেটার আনন্দই আলাদা।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 সেটাই ওটাও চেষ্টা করব সাথে সাথে তখন আর ফেলে রাখবোনা পড়াশোনাটাও সাথে সাথে চালিয়ে যাবো।

সেই successfully হতে পেরেছি মানে এই কাজটার দিকে। হমম সেট বটেই। হুম তাই বলছি ভালো করে পড়াশোনা কর আর পড়াশোনার পাশাপাশি যদি কোনও job করিস সেটা একটা খুব ভালো দিক। এর থেকে নিজের খরচা যদি নিজে চালাস সেটাও দেখ খুব একটা ভালো, মানে তোর ও লাগবে কাকা-কাকিমার ও লাগবে।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 হ্যাঁ আমিও চাই বাবার একটু সাহায্য হোক। হুম। হ্যা তা বলছি কি তোর ওই যে মানে একদিন আমাকে যে phone করলি তো অনেক দিন আগেরই কথা মানে আমি ভুলেই যাচ্ছিলাম আজ phone করলি তো মনে পড়লো ও তোর এর ব্যাপারে আমি তোকে বললাম তা তুই কি তারপরে মানে? তা ভালোভাবে শিখে গেছিলিস তো আমার কথা বলার পর? হ্যাঁ তুমি কথা বলার পর সবটাই খুব easy হয়ে গেছিলো। শিখে গেছিলাম সবটাই। তা এখন কোনো ওই সমস্ত কোনও অসুবিধা হয়না তো? মানে bank এর কোনও সমস্যা বা তোর ওই এ টাকা তুলতে গিয়ে কোনও সমস্যা? না না এখন কিছু হয় না। এখন ঠিকই আছে সব।

কাকুর সাথে দেখা হলো খুব একটা সময় ধরে কথা হলো না মানে আমি আসলে ব্যস্ত ছিলাম তো আমি চলে এলাম। তা কাকুকিই এই ব্যাপারে কোনও কিছু তোকে কিছু বলেছে মানে loan এর ব্যাপারে কি যেত তো আমাকে ফোন করে কথা বলতে বা কিছু?

তো ব্যাপারটা হচ্ছে যে তোমার কি হমম interest টা একটা ব্যাপার আছে। হ্যাঁ দেখ তুই যখন interest এর কথা বললি সেটা আমি তোকে বলি দেখ বিভিন্ন bank এ কিন্তু বিভিন্ন রকমের interest হয় মানে দু রকমের মানে মাসিক কিস্তি আর একটা সুধ হয় সেই সুধের কিন্তু বিভিন্ন রকমের interest হয়. তো State bank এ ক্ষেত্রে যদি দেখিস ও এক interest নেয় একটা amount এর পিছনে, Axis bank যদি যাস সেও দেখায় interest এর পরে Boroda bank আছে, HDFC Bank আছে, Bandhan bank আছে ওরা কিন্তু বিভিন্ন। ও ভালোই কিন্তু বিভিন্ন তাদের যে process সেই process কিন্তু interest টা নেয়. তবে একটা কথা আমি বলবো তো মানে loan কিন্তু সব দিক থেকে সুবিধা যদি তুই বলতে চাস তাহলে কিন্তু আমার~আমাদের Axis bank থেকে যদি তুলিস সেটা কিন্তু খুব সুবিধার।

আচ্ছা। হ্যাঁ ওই interest এর একটা ব্যাপার আছে। একটু কম হলে তো ভালোই হয়। হ্যাঁ দেখ একটু কম হলে ভালো হবে সেতো সবাই চায় না! তো দেখ ঠিক মতো ভাবে যদি loan তা নিয়ে মানে ঠিক মত ভাবে যদি পরিশোধ করা যায় সঠিক সময় তাহলে কিন্তু সুধের হারটা খুব একটা বেশি লাগবে না। অনেককে হয়তো। ও ধর। আর তুই ধর loan নিলি আজকে আমি তোকে তোর ই প্রশ্নের উত্তরে বলি, তুই ধর আজকে loan নিলি ঠিক আছে? এবার যখন ধর তোকে টাকাটা শোধ করতে হবে কিন্তু সেই সময় সেটা শোধ করলি না আর তার কিছুদিন পর করলি ফলে তো দেখ সুধের হারটা তো চেপে যাবে না। আর ধর কোনও রকম fine বা কিছু করা হলো bank এর তরফ থেকে তখন কিন্তু টাকার amount টা তোর বেশি লেগে যাবে। হ্যাঁ শুনেছি যে EMI যদি দিতে দেরি হয় তখন নাকি fine লেগে যায়। হ্যাঁ দেখ কারণ bank তো ধর তোকে এতটা টাকার পরিমাণটা বেশি দিচ্ছে। তুই ধর bank থেকে এক লাখ টাকার loan নিলি ঠিক আছে? এবার ধর এটা তুই শোধ করবি বলছিস মানে বারো মাস মানে এক বছরের মধ্যে তুই শোধ করবি বলছিস। তো সেখানে দেখা গেলো যে বারো মাসের কিস্তিটা তুই সঠিক সময় দিতে পারলিনা। সেখানে বারো মাসের জায়গায় ধর তোর দেড় বছর লেগে গেলো সেখান থেকে যদি টাকাটা তোর বেশি লাগে সেক্ষেত্রে কিন্তু bank দায়ী নয় দায়ীটা কিন্তু তুই, কারণ তুই সময় মতো EMI টা দিতে পারিসনি।

হ্যা আবার দেখ একটা কথা যেখানে বললি মানে একটা কথা কি বলতো ধর কেউ একজন loan নিলো হাঁ মানে suppose কথা আমি বলছি কোনও একজন ধর ব্যক্তি এলো bank এ ধর। আমাদের bank এর সাথে ঘটেছে এই রকম ঘটনা তোর সাথে আমি share করছি। তো মানে একজন ধর loan নিলো। ঠিক আছে? এবার loan টা নাওয়ার পর কি হল ধর~ ধর সে loan টা নিলো, ধর দু লাখ টাকার মতন loan নিলো এবার কিছু দিনের মধ্যে মারা মানে দেখা গেলো loan টা পরিশোধ হওয়ার আগেই সে কিন্তু মারা গেলো। বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? হ্যাঁ থালে তখন কে দেবে ওর loan টা?

এই ব্যাপার নিয়ে আলোচনা করে তো আমরা এটাই বলি যে দেখো আমরা যে bank থেকে তোমাকে l loan দিয়েছি সেই বলে এটা নয় যে তোমার বাবা মারা গেছে তার জন্য তোমার loan টা পরিশোধ হয়ে গেল সেটা নয়। bank কিন্তু bank এর টাকাটা ঠিক বুঝে নেবে। তোমার বাবা। হ্যাঁ যে টাকা টো নিয়েছি সে বলে সে মারা গেলো বলে যে টাকাটা পরিশোধ হয়ে গেল সেটা না। সে টাকার ভরণ পোষণ কিন্তু তোমাকেই করতে হবে। তাই ধরো আমরা ওদের কে বলি কিন্তু কি করে জানিস তো ওরা। ওরা মানে এই রকম কথাটা মানে ভালো ভাবে নেয় না। ফলে কি হয়? এক এক সময় দেখা যায় bank ওদের কে notice করলো ধর পাঁচ বছর পর। সেখানে দেখা গেলো যে দু লাখ টাকা ওরা নিয়েছিল সে দু লাখ টাকায় চেপে চেপে শুদ্ধের হার চেপে চেপে interest টা এতোই বেড়ে যায় সেখানে তাদের দু য়ের জায়গায় দশ লাখ টাকা হয়ে যায়। তখন কিন্তু!

তারপর ওটাও শুনেছি কোনও loan এ ধরো সেই nominee থাকে তো nominee রাও তো ওদের ও তো কর্তব এটা যে loan টাকে আস্তে আস্তে মিটিয়ে দাওয়া। হ্যাঁ দেখ সেটা তো কর্তব আমি বলবই। তুই তো যেটা বলছিস সেটা তো ঠিকই বলছি কিন্তু আমি কি বললাম এখন কেউ হয়তো মারা গেলে, মানে মারা গেলে অনেক মানুষ মনে করে কি বাবা আমার মারা গেলো, বা কাকা আমার মারা গেলো তো কাকা তো loan নিলো তাহলে তো loan শোধ করার কোনও দরকার নাই। আমাদের ভালোই হলো। এবার কি হয় পরবর্তীকালে যখন অনেকটা সময় চলে যাই তোকে একটা কথা যেমন আমি বললাম হয়তো যে দশ বছর, পনেরো বছর বা পঁচিশ বছরের কাগজ ও কিন্তু বের করা হয় bank থেকে নিয়ে দেখা যায় কে কি পরিমাণ loan নিয়েছে? বা কে কতটা শোধ করতে পেরেছে কিনা?

তখন তার পরিবারের ওপর একটা বোঝা চেপে যায়, বা একটা সমস্যার সৃষ্টি করে মানে এতো বড় একটা amount তাদের পক্ষে কি দেওয়া সম্ভব না। হ্যাঁ সেটা তো স্বাভাবিক যদি আস্তে আস্তে শোধ করে দেয় তাহলে কম পরবে চাপ টা কম পরবে। এবার যদি দিলো না। এক মাস খুব জোর fail হয়। ওই fine টা পরের মাসে ওটা আবার ওই fine টাও দিয়ে দিলো। ওটা মানা যায় কিন্তু এতগুলো মাস যদি ইয়ে করে তাহলে তো মাথায় তো বেশি চাপ পরে যাবে না! হ্যাঁ দেখ সেটা তো একমাত্র বটে তাই জন্য বলছি তুমি যেরকম পরিমাণ নিতে পারবে তুমি bank থেকে দশ হাজার টাকাও loan নিতে পারো, বিষ হাজার টাকাও নিতে পারো, তিরিশ হাজার ও নিতে পারো আবার যদি তোমার অধিক ক্ষমতা তুমি দশ লাখ ও নিতে পারো। তবে তোমায় কি করতে হবে? তুমি যে bank থেকে loan নিচ্ছ সময় মতো interest ও কিন্তু শোধ করতে হবে প্রতি মাসে মাসে তাহলে সে রকম পরিমাণ টাকার ধর আর fine ও হবে বা টাকার amount টা ধর বেশিও লাগবেনা। হয়তো interest তা একটু বেশি লাগবে। দেখা গেলো। দশ লাখ টাকার loan নিলি bank থেকে তোকে suppose দেখা গেলো দশ লাখ সত্তর হাজার টাকার মতো payment করতে হল। মানে বেশি তোকে সত্তর হাজার টাকা payment করতে হলো দশ লাখ টাকার যে interest দেখা গেলো সেটা কিন্তু তোকে payment করতে হলো। সময় মতো যদি payment টা করে দিস ।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 এটাও বটে। এটাও ঠিক। তারপর তোমাদের bank এ তো থালে personal loan দেয়? হ্যাঁ রে personal loan তো নিতেই পারিস। personal loan বলতে দেখ যেগুলো home loan মানে home মানে personally তুই বাড়ি তৈরী করার জন্য নিতে পারিস। তার পরে ধর। পড়াশোনার ক্ষেত্রে ধর study loan, এসব ধর আছে. এসব দিকে অনেক কিছু আছে। তারপর ধর gold loan মানে সোনা কেনার জন্য gold loan কিন্তু নিতে পারিস। তারপর ধর চাষবাস করার জন্য যেমন আছে. এসব কিন্তু loan গুলো তুই নিতে পারিস। হ্যাঁ এগুলো তে একটা জিনিস কি বলতো। বাড়িতে উল চাষবাস বা পড়াশোনা এ ক্ষেত্রে অনেকটা সুযোগ সুবিধা থাকে মানে সুধের হারটা কিন্তু অনেকটা কম হয়ে যায়।

হম দেখ। bank এর যে সমস্ত app গুলো বানিয়েছে সেগুলো তো তোর secure বলতে দেখ app তো secure তো থাকবে ওদের তো একটা privacy থাকবেই। দেখ যেকোনো company যখন একটা কোনও একটা মানে company তৈরী করলো সে কিন্তু নিজস্ব একটা app বানালো। বাকি করল সেখানে কি হলো সে company সম্পর্কে বিভিন্ন তথ্য বা data সে কিন্তু দিলো। এবং কি terms and conditions আছে, কি কখন সময় মতো আস্তে হবে? কি করতে হবে? কাজের সময়সীমা কতদূর? বয়েস সীমা কতদূর? কতটা পরিমাণ বেতন পাবে সেই company তে কাজ করলে এ সম্পর্কিত যেমন দেওয়া থাকে company এর তরফ থেকে যেকোনো একটা app সেরকম ই bank এর তরফ থেকেও একটা app থাকছে যেখানে ধর secure থাকে মানে কি কতটা পরিমান কাজ করতে হবে? loan সম্পর্কিত আলোচনা। তারপর তুই যেটা বলছিস সম্পর্কিত আলোচনা, কাজের সময় সীমা এই সম্পর্কিত বিভিন্ন আলোচনা করার জন্যই কিন্তু company ইহঃ bank এই সমস্ত app গুলো কিন্তু launch তো তোমাদের bank ও তো নিশ্চই এ রকম app আছে?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

বা bank সম্পর্কিত বিভিন্ন তথ্য কিন্তু ঘরে বসে পেয়ে যাবি। কিন্তু আমি দেখেছি এই app গুলো তে তোমার এক মাস হলো দু মাস হলো তখন আবার গিয়ে renew করাতে হয়। হ্যাঁ দেখ ওটাই আমি তোকে বললাম মানে আমার তো ধর bank র site এ ঢোকা তো বেশি কয়েক দিন হলো না। মাস তিন চারেক হলো তো আমি যখন ঢুকি মানে তখন সেরকম app সম্পর্কে আমি জানতাম না. তারপর ধর আসতে আসতে meeting হলো, meeting এ আমায় ডাকলো, আমি join করলাম। তারপর তো তখন ওরা বলতে লাগলো যে এই রকম একটা app আছে, এখন থেকে এই রকম সুযোগ সুবিধা তুমি পাবে, বা এখন থেকে তুমি সব জানতে পারবে। তা ওনারা বলছেন কিনা আজ কে তো অনেকটা সময় গেলো তো এর পর আমরা একবার নতুন করে new version এ. Banksoftware টাকে update করবো এবং কিছু তথ্য ওর মধ্যে আমরা ঢুকিয়ে দেব যাতে সাধারণ মানুষের মনে এই জানতে শুনতে কোনো অসুবিধা না হয়।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

না দেখ তুই যেটা বলছিস সেটা ঠিক ধর এক টাতে কি হয় বলতো এসব online এর দোষ তো বটেই কিন্তু তারপর এমন এমন সময় server issue হয়ে যায় যেমন ধর paytm, phone pay বা google pay এ হয়তো ব্যবহার করে থাকবি টাকা লেনদেনের ক্ষেত্রে।

হ্যাঁ। হ্যাঁ তো কি হয় ধর একসঙ্গে যখন ধর পৃথিবীতে জনসংখ্যার পর হার পড়তো আর এখন জানিস একটা digital যুগ আর digital যুগে সবাই কিন্তু লেনদেন টা onlinespace এ করতে চায়। ধর কি হলো ও একজনকে টাকা পাঠালো তুই হয়তো একজনকে টাকা পাঠালি এই রকম ভাবে দেখা গেলো দেশের প্রায় ninty percent মানুষ একসঙ্গে হয়তো টাকাটা লেনদেন করছে এর ফলে কি হয় মানে যাতে কাজ হয় না সেই প্রাচীর টা কিন্তু jam হয়ে যায়। ফলে কি হয়? যেসব transaction গুলো করে বা টাকাটা ধর failed দেখালো কিন্তু bank এ আসতে দেরি করলো, বা টাকাটা processing এ পরে যায় বা টাকাটা সঠিক মতো যায় না এভাবে কিন্তু সমস্যা গুলো সৃষ্টি হয়। তো ব্যাপারটা কি বলতো একসঙ্গে অনেক জন customer বা। হ্যাঁ যারা ধর ব্যবহার করছে ব্যবহার site একসাথে অনেকবার করে use করে ফেলতো ফলেই কিন্তু এই সমস্যাটা দেখা যায়। তাতো বটেই গো। ওটাই বলছি মানে একবার হয়ে ছিলো আমার একটা বন্ধুর। তোমার দোকান গেছিলো দোকান গিয়ে online এ payment করছে। এ বার payment করতে~করতে কি হয়েছে ব্যাপারটা। তোমার ই হয়ে গেছে। কি হয়েছে বল? টাকাটা কি আটকে গেছে দিয়ে আর কিছুতে payment ও হচ্ছে না টাকাটা back ও হচ্ছে না। ও ওটাই যে তোকে বললাম traffic তো ওই সময় বেশি একটু থাকে তো huge traffic থাকে বলে কিন্তু টাকাটা আসতে দেরি হয়। এমনিতে দিয়ে দেয় টাকাটা। যে দেয়না সেটা বলব না। টাকা ঠিক চলে আসে। অনেক পরে আইসাছিলো। হুম। তোর তো বলছিলিস আমায় প্রথমে যে তোর নাকি State bank মানে account ছিল তা state bank যে account ছিল তা younasio সম্পর্কে কিছু জানিস কি? State bank এর ই একটা কিন্তু app younasio হ্যাঁ yono app টা আমি করতে গেছিলাম তো আমাকে same কথা বলেছিলো যে তোমার main account নয় তোমার হবে না। ও দেখ ওটাও একটা কিন্তু ধর ওই SBI এর account এর মতন মানে ওখানে হয়কি মানে তুই bank এ টাকা ঢোকালি সেটা ধর তোকে গিয়ে bank এ গিয়ে দেখতে হল। সেটা কিন্তু সেই প্রয়োজন টুকু পরে না। Bank এ টাকা ঢুকিয়ে দিলি বা কোনো জায়গা থেকে টাকাটা তোকে কেউ পাঠালো তুই yones app এ password বা user id দিয়ে login করে তুই দেখবি ওখানে টাকাটা তোর লেন -দেন টা দেখাবে। transaction history টা দেখতে পাবি। কে কখন তোকে টাকা পাঠালো? তুই কত টাকা তুললি? বাকি রা তোর থেকে টাকা নিলো? বা bank থেকে কোনও loan নিতে বলে তো bank এ loan নিলে ধর ওই ওখান থেকে কেটে নেয় সেটাও amount টা তুই কিন্তু দেখতে পাবি। এ দিক দিয়ে কিন্তু খুব সুবিধাজনক বলতে গেলে ওই app হ্যাঁ। সেতো বটেই। সুবিধাও যেমন খারাপও তেমন। সবই আছে. সুবিধাও আছে, খারাপও আছে সব কিছুর।

সেরকম তার খারাপ দিক আছে। positive দিক যেমন থাকবে। negative দিক ও থাকবে। কিন্তু আমাদের কি হবে দিয়ে আমরা যতটা সম্ভব পারবো ওর positive দিক গুলো ব্যবহার করার চেষ্টা করবো। সেতো বটেই। যেগুলো positive থাকবে সেগুলোকেই হমম highlight করা উচিত। কিন্তু কি বলতো সবাই এখন কিন্তু negative টাকেই বেশি ধরে। হ্যাঁ দেখ negative বলতে গেলে দেখ আমি ঠিক আছি আমরা সঠিক পথে চলছি সঠিক ভাবে বিভিন্ন app এর ব্যবহার করছি বা bank এ গিয়ে লেনদেন করছি কিন্তু আমাদের মতো তো আর পাঁচজন নয়। সবাই তো ধর বুঝতেই পারছিস তারা। Negative দিক টা দেখার চেষ্টা করছে। হয়তো তুই কোনোদিন খবর শুনে থাকবি বা পরে থাকবি দেখবি আজ bank ডাকাতি হয়েছে বা কালকে train ডাকাতি হয়েছে । আজ কে এখান থেকে চুরি হয়েছে । ওখান থেকে ডাকাতি হয়েছে। এই ধরণের মানুসিকতা গুলো না খুব খারাপ একটা প্রভাব। সমাজের মধ্যে খুব খারাপ প্রভাব ফেলে বা শিক্ষিত সমাজের বুকেও কিন্তু খুব খারাপ একটা খারাপ প্রভাব ফেলে। এই এতো সুন্দর একটা পরিবেশ সেখানে চোর ডাকাতি এই সব খবরগুলো না খুব মানে খারাপ লাগে শুনে। এতো স্বাভাবিক। তো সেটাই তাই তোকেই আমি একটা কথা বলতে চাই যে এই যে danks বা আর যে সব app গুলো আছে সেগুলো সম্পর্কে ভালোভাবে জানবি তারপর তার ভালো দিক গুলো মানে ব্যবহার করবি। ব্যবহার করবিনা সেটা বলছিনা। phonepaygoogle pay. smang অনেক এই সব app গুলো ভালো। তো ওগুলো দিয়ে আমিও টাকা transaction বা লেন -দেন করি কিন্তু একটু খুব secure থেকে লেন -দেন করতে হবে। বুঝলি তো? মানে security রেখে লেন -দেন করতে হবে। এবার যে PINcode টা মারবি টাকাটা transaction করার সময়।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 কিংবা নিজের bank account এ transfaction হয়েছে এই দিক দিয়ে কিন্তু এটা খারাপ দিক।

আর কাকু-কাকিমাকে আমার প্রণাম জানাস। বুঝলি। আর যদি পারিস তো কাকু-কাকিমা কে নিয়ে আমার এদিকে ঘুরতে আয় এই নিয়ে আমরা বসলে হয়তো কাকুর সাথেও আলোচনা করবো। তোর সাথেও আলোচনা করবো এই ব্যাপার নিয়ে।

বেশ।

হ্যাঁ কিরে কেমন আছিস? হ্যাঁ last plan টা তো ভালোই হলো। আরও একটা plan আছে, আবার তোকে মানে ওটা আরও plan এ involve করার জন্য তোকে ফোন করলাম actually. আর last টা তো খুবই enjoy করা হলো। মানে movie টাও যেমন ছিল তেমন আমরাও মানে enjoy করলাম। আর আহ হ্যাঁ সেটাই, আর এখানে তোর হচ্ছে first জানুয়ারী তে মানে ছুটি আছে তো? এবারেও তো sunday পড়েছে সেই আচ্ছা

সেই না এবারে কি বলতো? এবারে first জানুয়ারীর বদলে আমরা যদি দেখ আগের বারে তো twenty-fifth ডিসেম্বরে আমরা বেরিয়েছিলাম। তো তার থেকে better হয় না? দেখ যেহেতু thirty-first ডিসেম্বর ডিসেম্বরের দাগ থেকেই জানুয়ারী celebration শুরু হয়ে যায়। তো আমরা যদি first জানুয়ারির মানে plan টা যদি আমরা thirty-first ডিসেম্বর করি। দেখ thirty first তো এমনিতেই saturday পড়ছে। তোর তো saturday, sunday fixed ছুটি মনে হয়। হ্যাঁ তো আমরা যদি thirty-first ডিসেম্বর হচ্ছে রাতের বেলা টা বেরোলাম হয়ত। দিয়ে সারা রাত আমরা enjoy করিনা? দেখ সেই তো সেদিন হচ্ছে twenty-fifth ডিসেম্বর তো দেখলি ফিরতে ফিরতে সেই হচ্ছে ভোর চারটে সাড়ে চারটে তো বেজেই গেলো। তো আমরা যদি thirty-first ডিসেম্বরটা এরকম decide করি তাহলে কেমন হয়? হ্যাঁ, হ্যাঁ আমি কথা বলে নিয়েছি সবার সাথে। সবাই বলেছে দেখ তোদের যেটা ইচ্ছা thirty-first করলে thirty-first কর। first করলে আহ first জানুয়ারী করলে first জানুয়ারী কর। মানে আমাদের দেখ সবারই হচ্ছে fixed তোর তো saturday, sunday ছুটি। তোরও fixed হ্যাঁ, সেইটাই কারণ আগের বারে খুব scene create হয়েছিল। হ্যাঁ তোরা শুধু ছুটি থাকলে যখন মানে অফিস তো অফিস সারাদিন। ছুটি থাকলেও বন্ধুদের সাথে time spend করিস, বাড়ির কথাটা ভুলে যাস। সেই আর ভোর ভোর চারটের সময় তো ঢুকে আর তখন মনে হচ্ছিলো না যে আর কিছু করবো। তাও late করে উঠলেও বাকি time টা তো পেয়েই যাচ্ছে। সেটাই হ্যাঁ কি বলতো, সব থেকে সুবিধে হয় তোর হচ্ছে উম মানে saturday রাতে তুই যতই late করে মুখস না কেন, দিনের মানে নাই খুমস না কেন, তুই তাও sunday টা rest নেওয়ার time পাস্। আগের বারে যেরকম মানে ওতো late করে উঠেছি, তারপরে আবার monday অফিস। মানে খুব অসুবিধা হয়ে গিয়েছিলো। Enjoy তো হয়েছিল, কিন্তু মানে তখন মানে আর last time ইচ্ছে হচ্ছিলো না যে আর অফিস যাই। মনে হচ্ছিলো আজকেও ছুটি নিই আমি। সেটাই

সেই family র সাথে time ও spend হলো আর rest ও নেওয়া হলো proper.

হম বাহ্

বাহ্ ওটা কোন জায়গায় বলতো?

তোর মানে আমি ওই উম যদি ইকো পার্ক আমরা গেলাম সারাদিন। তো ইকো পার্ক থেকে ঘুরে টুরে movie দেখে যদি মানে ফেরা হয়। দেখ ইকো পার্কে খাওয়ার জায়গা বলতে পার্কের ভিতরেই তুই সব কিছু পেয়ে যাবি সারাদিন ঘুরিনা এবার ভেতরে। তাহলে আর আগের বারে তুই যেই cinema hall টার বলছিস, দেখ ওখানে সারা সকাল থেকে আমরা যাই। গিয়ে ইকো পার্কে আমরা ঘুরলাম, lunch করলাম, দিয়ে এক কাজ করবো বিকেল বিকেল করে ওখান থেকে আমরা পার্কস্ট্রিট চলে এলাম। দিয়ে ওখানে যদি বসতে ভালো লাগলো তো ভালো লাগলো ভালো, নয়তো তুই যেইখানের কথা বলছিস যেটা তুই review দেখেছিস বা কিছু করেছিস। তো ওখানে আমরা dinner টা করে নিলাম। dinner করে ওখানে movie দেখে নিলাম। মেট্রো থেকে যেটা তুই পার্কস্ট্রিট থেকে যেটা বলেছিস। কি মনে হয়? সেই আর উম পার্কস্ট্রিটে তো মানে আগের বারে যেহেতু অতক্ষণ ঘুরে নিয়েছিলাম এবারে তুই বেশিক্ষন থাকতেই মানে ইচ্ছাও করবে না দেখবি? হ্যাঁ হ্যাঁ সেই তারথেকে সবথেকে ভালো ভালো হবে ইকো পার্কে চলে গেলে, ওখানে lunch টাও হয়ে গেলো, ঘোরাও হয়ে গেলো। তারপরে ওখান থেকে নয় এপাশে চলে এলাম।

সেই ওটাই best তবে আর আগের বারে যতজন গিয়েছিলাম এবারে হচ্ছে তত জনেই যাবো। ঠিকাছে? আর সেই সেই যাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক তাই না বেশি সেটাই আর বলিস না সবাই একটা time এর পর সবাই ব্যস্ত হয়ে যায়। আর কি বলবো? অর্ধেকের বেশি তো বাইরেই চলে গেছে। যে ক জন আমরা এখানে আছি, সেই ক জনই একসাথে ঘোরা টোরা হয় আরকি

সেটাই যেহেতু তুই কি একটা মানে মানে সবাই যদি ব্যস্ত হয়ে যায় ওরা যখন free আমরা হয়তো সেই সময় ব্যস্ত। time match খায়না অনেক সময়। তারপর মানে তোর কি কোনো মানে এ আছে উম কি movie চলছে কিছু জানিস্? হ্যাঁ দৃশ্যাম one টা তো দেখেইছি মানে দারুন সুন্দর ছিল। মানে ওখানে অজয় দেবগানের acting এর ওখানে যেমন master mind ওখানে বাহবাহ হ্যাঁ এবারে তো

আমিও দেখেছি। আর second part টা আমি এখনও দেখিনি, কারণ হচ্ছে তোর দৃশ্যাম two টা দেখতে অতটা interest লাগবে না বলে আমি দেখিনি। তবে নাকি শুনেছি second part টা যেটা South এ যেটা মানে story আছে, সেটা নাকি দৃশ্যাম two এর story টা অনেকটা আলাদা। South এর থেকে এখানে অনেক আলাদা। হ্যাঁ হ্যাঁ, সেটাই না এমনিতে আগের মানে first part টা তো cast টা তো চরম ছিলই। আর হ্যাঁ second টাকেও

আমার মনে হয়েছে হ্যাঁ সেটাই সেটাই দেখলে বোঝা যাবে এখন মানে trailer টা তো দারুন লেগেছে। দেখা যাক ভালো লাগে, ওই তোর এর movie টাও তো দেখেছিস ওর। নিশ্চই হ্যাঁ ও মানে এইসব acting খুব ভালো করে। না as a actor খুব ভালোই ওকে মানে chance তো এমনি অত বেশি বাকিদের তুলনায়। but actor কিন্তু খুব ভালো। comedy movie গুলো ওকে কেমন করতো বল? সেই তোর এর কথাটা মনে আছে? সেই বলনা গোপাল গোপাল গুহ~ গোলমাল। ওখানে সব্বইয়ের আর সব্বাই ভালো acting করেছে ওখানে। আমি অনেকবার যখনই দেখি তুই তখনই মনে হয় প্রথম বার যেন দেখছিস। আর ওগুলো কি বলতো তোকে জোর করে করে হাঁসায় না। ওগুলোতে actual হাসির, মানে ওগুলো মানে কি তবে এখন কার movie গুলো যেমন খুব বাজে হয়ে গেছে। double meaning যত সব আর মানে comedy খুব কম থাকে। আর ওর movie গুলো দেখে তো হ্যাঁ হ্যাঁ সেটাই মানে তুই উম ছোট বাচ্চাদের সামনে তুই বল বাড়ির লোকেদের সাথে বল বসে তুই দেখতে পাবি। সেটাই ওগুলোর সময় চলে গেছে old is gold.

সেটাই না এটার তো মানে আম~ আমরা মানে ভেবেই ছিলাম যে আসবে second part টা। এত ভালো মানে এ মানে আবার second part আসবেনা? যেটাতে প্রথম বার এত ratings পেয়েছে এত ভালো।

হ্যাঁ না তুমি ডক্টরজির থেকে আমি তো বলবো মানে আয়ুষ্মান খুরানার movie ও খুব ভালো হয়। কিছু মানে Story টা যা ছিল মানে দারুন। তো ওরও ও তো মানে প্রত্যেকটা movie story খুব ভালো হয়। কিন্তু আমিতো বলবো উম ডক্টরজির থেকে দৃশ্যাম two টা গিয়ে সবাই মিলে একসাথে দেখলে ভালো হতো। হ্যাঁ কাজ করে সেটাই। সেটাই হ্যাঁ সেটাই

আমি বলছি হ্যাঁ বল~ বলছি শুধু বলিসনা থাক নয়তো তোরাই বলছিস, দেখা যাবে তোরাই পরের বছর নেই ভাই যেতে পারছিনা। যে আর যারা বলে যারা আগে থেকেই বলে যে পরের বছর যাবো, পরের বছর যাবো, তারাই বেশি cancel করে।

উম মানে যারা বলেছিলো তারাই গেলো না। না না না আমার যাওয়া হয়নি বোলপুর কখনো। আমি শুনেছি যে খুব ভালো জায়গা নাকি? উম বাহ্ তাহলে একবার সবাই মিলে plan করলেই তো হয়।